দেখা যাচ্ছে একটি সাদা রঙের বাড়ি বাড়িটির ঠিক সামনে একটি মোই দাঁড় করানো রয়েছে । তার ঠিক পাশে একটি বাইক ও রয়ে--

এখানে দেখা যাচ্ছে একটি মন্দির যেখানে প্রচুর লোকের ভিড় রয়েছে।

এখানে প্রচুর অটো দাঁড়িয়ে রয়েছে।

একজন ব্যাক্তি সেই ফুল গুলো বিক্রি করছেন তার পশে একটি টুলও রাখা আছে।

এখানে দেখা যাচ্ছে একটি মাছের বাজার এবং অসংখ্য লোক এখান থেকে মাছ কিনছেন।